আমি একটা অন্ধকার ফাঁকা মাঠ দেখতে পাচ্ছি ফাঁকা মাঠের মধ্যে একটা পাকার বাড়ি আছে।

একটি পুকুর দেখতে পাচ্ছি। এবং পুকুরে জল ভর্তি এবং পুকুরে অনেক কচুরিপানা আছে ।এবং-- পুকুরের সাইডে অনেকগুলো সবুজ গাছ আছে।

রাস্তার গায়ে বেশ কিছু দোকান দেখতে পাচ্ছি। যেমন কাঞ্চন স্টোর্স বর্ষা ফ্যাশন ।

একটি মিষ্টি দোকান দেখতে পাচ্ছি মিষ্টি দোকানের উপরে লেখা আছে নিউ কুণ্ডু সুইট এবং সামনে একটি জলের ড্রাম আছে এবং উম ব বাইরে একটি স্কুটি -টি আছে। একটি মেয়ে দাঁড়িয়ে আছে একটি ছেলে দোকানের ভেতরে আছে।